এবং নেট টানানো আছে| এবং এপাশে অনেকে ভালো বুট পরে খেলাধুলা করছে এবং একটা লোক দাঁড়িয়ে আছে।

এখানে তিনটে স্ট্যাচু বিশ্ব বাংলার তার সামনে রাতের বেলা লাইটিং করা আছে এবং ঘেরাও করা স্ট্যাচু এবং সুন্দর পরিষ্কার পরিছন্ন স্ট্যাচু টা তার পেছনে বাড়ি ঘর এবং বাড়ি ঘরের ওপর লাইটিং করা ।

এখানে এম.কে. স-সারা য়গি টেক্সটাইল হোলসেল ক্লোথ মার্চেন্ট প্রাইভেট লিমিটেড পুরুলিয়ায় ।

এবং ঘরের পর্দা থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। অনেকেই কেনাকাটা ।

এটা একটা প্লে গ্রাউন্ড এখানে অনেক ছেলেরা খেলছে এবং ডানদিক বাঁদিকে অনেক স্টেডিয়াম এ বসার জায়গা রয়েছে এবং সব চারিদিকে ঘেরাও করা।

একটা বড়ো দুদিকে বড়ো বাড়ি এ.সি লাগানো সাদা বাড়ি | একটা লাল রঙের অরেঞ্জ কালারের বাড়ি এবং বাড়িটাই এ.সি লাগানো আছে | এবং বড়ো ব্যানারও আছে সামনে অনেক গাছ | দুপাশে গাছ অনেক গাছও রাখ --